ভিতরে অনেক ছোট ছোট কেক দেখা যাচ্ছে।

এটি সবুজ রঙের গেট রয়েছে।

একটি লাল রঙের চিয়ার আছে।

এখানে একটি খোলা রাস্তা দেখা যাচ্ছে।

এখানে একটি ট্রেন দেখা যাচ্ছে।

স্কুলটির উপরে টিনের চাল দেখা যাচ্ছে।

একটি লাল রঙের পোস্টার লাগানো আছে।

ভিতরেটা ছোট ছোট মাছ রয়েছে।

একটি সাদা রঙের গাড়ি আছে।

এখানে একটি মিষ্টির দোকান দেখা যাচ্ছে।

ওপরের দেওয়ালে একটি টি_ভি রয়েছে।

তিন চারজন মানুষকে দেখা যাচ্ছে।

পাশে অনেক গাছ দেখা যাচ্ছে।

এখানে একটি ফরেস্ট দেখা যাচ্ছে।

সামনে একটি খোলা জায়গা রয়েছে।

ভিতরেরায় ছোট ছোট গাছ দেখা যাচ্ছে।

ভিতরে অনেক জিনিস সাজানো রয়েছে।